C এবং C এ লজিক্যাল অপারেটরসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে লজিক্যাল অপারেটর যেমন লজিক্যাল এন্ড উদাহরণস্বরূপ এক্সপ্রেশন1 এক্সপ্রেশন2 শিখব
লজিক্যাল ওর উদাহরণস্বরূপ এক্সপ্রেশন1 ওর এক্সপ্রেশন2
লজিক্যাল নট উদাহরণস্বরূপ
আমরা এটি উদাহরণের সাহায্যে করব
টিউটোরিয়ালটি রেকর্ড করতে অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু 1110 এবং উবুন্টুতে জিসিসি ও g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
লজিক্যাল অপারেটরসের ভূমিকা দিয়ে শুরু করা যাক
C এবং C এ ট্রু 0 বাদে যে কোনো মান
নন জেরো মানে ট্রু
এবং জেরো মানে ফালসে
এখানে ব্যবহৃত এক্সপ্রেশন ট্রু এর জন্য 1 এবং ফালসে এর জন্য 0 দেয়
এখন একটি উদাহরণের সাহায্যে আমি লজিক্যাল অপারেটরস ব্যাখ্যা করব
এটি হল C তে লজিক্যাল অপারেটরসের প্রোগ্রাম
মেন ব্লকের ভিতরে এই স্টেটমেন্ট ভেরিয়েবল আ b এবং c কে ইন্টিজার হিসাবে ঘোষিত করে
প্রিন্টফ স্টেটমেন্ট আ b এবং c এর মান লেখার অনুরোধ জানায়
স্ক্যানফ স্টেটমেন্ট ভেরিয়েবল আ b এবং c এর জন্য ব্যবহারকারীর থেকে ইনপুট নেয়
এখানে a এর সাথে b এবং c এর মান তুলনা করে সর্বাধিক মানটি খুঁজি
একসাথে তুলনা করতে আমরা লজিক্যাল এন্ড অপারেটর ব্যবহার করি
ট্রু ভ্যালু পাওয়ার জন্য লজিক্যাল এন্ড এর সকল শর্ত সঠিক হওয়া আবশ্যক
এক্সপ্রেশন ভুল শর্তের সম্মুখীন হওয়ায় আর মূল্যায়ন করা হয়নি
সুতরাং এক্সপ্রেশন আ সি মূল্যায়িত হবে যদি শুধুমাত্র আ বি ঠিক হয়
a যদি b এর থেকে ছোট হয় তাহলে এক্সপ্রেশন আর মূল্যায়ন করা হবে না
পূর্ববর্তী কন্ডিশন ট্রু হলেই এই স্টেটমেন্ট মূল্যায়ন করা হয়
বিসি মূল্যায়িত করা হয়েছে
কন্ডিশন ট্রু হলে b আইএস গ্রেটেস্ট তা পর্দায় প্রদর্শিত হয়
অন্যথায় c আইএস গ্রেটেস্ট পর্দায় প্রদর্শিত হয়
এখন লজিক্যাল ওর অপারেটরে আসি
এখানে ট্রু ভ্যালু পেতে লজিক্যাল ওর এর যে কোনো একটি কন্ডিশন সঠিক হওয়া আবশ্যক
এক্সপ্রেশন সঠিক কন্ডিশনের সম্মুখীন হওয়ায় আর মূল্যায়ন করা হয়নি
সুতরাং a জেরো হলে বাকি দুটি এক্সপ্রেশন মূল্যায়ন করা হবে না
আ b এবং c এর মধ্যে কোনটি 0 হলেই প্রিন্টফ স্টেটমেন্ট এক্সিকিউট করা হয়
প্রোগ্রামের শেষে আসি
রিটার্ন 0 এবং এন্ডিং কার্লি বন্ধনী
এখন প্রোগ্রাম সংরক্ষণ করুন
এক্সটেনশন c দ্বারা সংরক্ষণ করুন
এটি logicalসি হিসাবে সংরক্ষিত করেছি
Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন
কোড কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস লজিক্যাল ডট c স্পেস o স্পেস লগ
Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন ডট স্লেস লগ Enter টিপুন
আমি এই মানগুলি লিখব আউটপুট c আইএস গ্রেটেস্ট এবং থে প্রোডাক্ট ওএফ আ b এন্ড c আইএস জেরো হিসাবে প্রদর্শিত হয়েছে
বিভিন্ন সেটের ইনপুটের সাথে এই প্রোগ্রাম এক্সিকিউট করার চেষ্টা করা উচিত
এখন একই প্রোগ্রাম C এ লেখা যাক
আমি ইতিমধ্যে প্রোগ্রামটি লিখেছি এবং আপনাকে এটি দেখাবো
এটি হল C এ লিখিত কোড
এখন একই প্রোগ্রাম C এ লিখতে আমরা কয়েকটি পরিবর্তন করি
হেডার ফাইলে একটি পরিবর্তন আছে
ইউসিং স্টেটমেন্ট ব্যবহৃত হয়েছে
এছাড়াও আউটপুট এবং ইনপুট স্টেটমেন্টে পার্থক্য আছে
অপারেটর C এর মত একই ভাবে আচরণ করে
সেভ এ টিপুন
নিশ্চিত করুন ফাইলটি এক্সটেনশন cpp দিয়ে সংরক্ষিত হয়েছে
Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন
প্রোগ্রাম কম্পাইল করতে লিখুন g স্পেস লজিক্যাল ডট সিপিপি স্পেস o স্পেস লগ1
Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন ডট স্লেস লগ1 এখন Enter টিপুন
আমি 567 হিসাবে মানগুলি লিখব
আউটপুট C প্রোগ্রামের অনুরূপ
বিভিন্ন সেটের ইনপুটের সাথেও এই প্রোগ্রাম এক্সিকিউট করার চেষ্টা করা উচিত
এখন একটি এরর দেখি যা আমরা পেতে পারি
এডিটরে ফিরে যাই
ধরুন আমরা এখানে বন্ধনী ভুলে গেছি
এটি এবং এটি মুছে ফেলুন
দেখা যাক কি হয় প্রোগ্রাম সংরক্ষণ করুন
টার্মিনালে ফিরে আসুন
আগের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
আমরা একটি এরর দেখি
এক্সপেক্টেড আইডেন্টিফায়ার বেফোর টোকেন এর কারণ এখানে দুটি ভিন্ন এক্সপ্রেশন রয়েছে
এন্ড অপারেটর দ্বারা একটি এক্সপ্রেশন রূপে তাদের মূল্যায়িত করতে হবে
প্রোগ্রামে ফিরে গিয়ে এরর নিশ্চিত করি
বন্ধনী এখানে এবং এখানে সন্নিবেশ করি
সেভ এ টিপুন
টার্মিনালে ফিরে আসুন
আগের মত কম্পাইল এবং এক্সিকিউট করি
সুতরাং এখন এটি কাজ করছে
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি লজিক্যাল এন্ড উদাহরণস্বরূপ আ বি আ সি লজিক্যাল ওর যেমন আ 0
বি 0
সি 0 নির্দেশিত কাজ
একটি প্রোগ্রাম লিখুন যা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে দুটি সংখ্যা নেয়
নট অপারেটর ব্যবহার করে যাচাই করুন যে দুটি সংখ্যা সমান কি নয়
ইঙ্গিত আ বি এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়